এবং দরজাগুলো কাচের দেখতে খুব সুন্দর লাগছে।

জলের উপাশে অনেক গুলো মানুষ বসে আছে দাঁড়িয়ে আছে এবং রয়েছে ইলেকট্রিক পোস্ট ।

এবং এমনি দেখতে পাচ্ছি নদীর ধারে একটি জঙ্গল রয়েছে জঙ্গলের মধ্যে অনেকগুলো গাছ আছে।

ঘরের মধ্যে অনেকগুলো বেলুন রয়েছে একজন আবার একটা যীশু খ্রীষ্টের ছবি রয়েছে।

এবং গেইটের চারপাশে অনেকগুলি সাইনবোর্ড রয়েছে।

সিঁড়ি দিয়ে উপরে উঠার রাস্তা রয়েছে রয়েছে একটি বড় গাছ এবং রয়েছে অনেক ঝোপঝাড়।

এখানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো মানুষ চলাফেরা করছে।

এবং রয়েছে অসংখ্য দেবদেবীর মূর্তি

যে বিল্ডিং -গুলোর অনেকগুলো জানালা দেখা যাচ্ছে।

বিল্ডিংগুলোর পিছনে অনেকগুলো গাছ দেখা যাচ্ছে এবং বিল্ডিংগুলোর সামনে রয়েছে মাট এই মাটের মধ্যে অনেক গুলো ঘাস দেখা যাচ্ছে যেগুলো সবুজ রঙের যা দেখতে খুবই সুন্দর লাগছে।

যে দোকানগুলির সামনে একজন ছেলে দাঁড়িয়ে রয়েছে এবং একটি গাড়ি আছে।

একটি অটোর কিছুটা অংশ দেখা যাচ্ছে।

কোনোটা লাল কোনোটা হলুদ এবং কোনোটা সাদা এবং একটি বিল্ডিং দেখছি তিনতলা।

এখানে দেখতে পাচ্ছি একটি সুইমিং পুল রয়েছে।

যেখানে দুইটি সোফা রয়েছে একটি টেবিল রয়েছে টেবিল এর ওপর নানা পত জিনিসপত্র রয়েছে এবং রয়েছে দুইটি গাছ।